characteristics of sound waves এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এবং দেখাবো
এখানে আমি ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে expeyes junior interface সম্পর্কে জানতে হবে to হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের ওয়েবসাইটটে যান
প্রথমে শব্দের সংজ্ঞা দিয়ে শুরু করি শব্দ সেই কম্পন যা চাপ এবং স্থানচ্যুতির শ্রাব্য যান্ত্রিক তরঙ্গ হিসাবে প্রসারিত হয়
এর প্রসারিত হতে একটি মাধ্যমের প্রয়োজন মাধ্যম বায়ু জল be the কোনো ধাতু হতে পারে
in tutorial শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য দেখাতে আমরা বিভিন্ন পরীক্ষণ করব
এখন শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেখাতে একটি পরীক্ষণ করি
in পরীক্ষণে ground gnd piezo buzzer piezo এ জোড়া হয়েছে piezo buzzer piezo sqr1 এ জোড়া হয়েছে
microphone mic a1 a জোড়া হয়েছে এখানে piezo buzzer piezo শব্দের উৎস এটি হল সার্কিট ডায়াগ্রাম
plot window ফলাফল দেখি
plot window setting square waves এ কম্পাঙ্ক 3500hz set করুন
sqr1 check box টিপুন sqr1 এর কম্পাঙ্ক 3500hz set করা হয়েছে একটি digitized শব্দ তরঙ্গ উৎপন্ন হয়
তরঙ্গাকৃতি বদলাতে frequency slider সরান
sq1 a টিপে ch2 তে drag করুন sq1 এর input ডেটা ch2 তে নির্ধারিত হয়েছে একটি বর্গাকার তরঙ্গ উৎপন্ন হয়
compressions এবং rearfractions শুরু করতে msec/div slider drag করুন
ch2 তে টিপে fit এ drag করুন ডানদিকে sq1 এর voltage এবং কম্পাঙ্ক দেখায়
শব্দ তরঙ্গ set করতে frequency slider সরান
piezo buzzer দ্বারা উৎপাদিত শব্দ তরঙ্গ কালো রঙে প্রদর্শিত
piezo buzzer কে mic এর ক্রমশ কাছে এবং দূরে নিয়ে গেলে তরঙ্গের এম্প্লিটিউড পরিবর্তন হয়
এখন piezo buzzer এর frequency response দেখবো
plot window experiments বোতামে টিপুন select experiment সূচী খোলে সূচী থেকে frequency response এ টিপুন
দুটি নতুন windows audio frequency response curve এবং schematic খোলে schematic windows পরীক্ষণের circuit diagram দেখায়
audio frequency response curve window start বোতামে টিপুন
piezo buzzer এর frequency response শুরু has frequency response এর 3700hz এ সর্বাধিক এম্প্লিটিউড থাকে
একই window grace বোতামে টিপুন grace window frequency response curve দেখিয়ে খোলে
এখন শব্দ উৎসের বেগ পরিমাপ করব
plot window experiments বোতামে টিপুন select experiment সূচী খোলে সূচী থেকে velocity of sound তে টিপুন
দুটি নতুন windows eyes junior: velocity of sound এবং schematic খোলে schematic windows পরীক্ষণের circuit diagram দেখায়
eyes junior: velocity of sound window measure phase বোতামে টিপুন
আমরা mic এবং piezo buzzer we মাঝে দূরত্ব বদলে ভিন্নভিন্ন phase ভ্যালু পেতে পারি
ভিন্নভিন্ন phase ভ্যালু পেতে measure phase বোতামে টিপুন
বিভিন্ন phase ভ্যালু থেকে শব্দের deg নিরূপণ করতে আমরা 178deg এবং 106deg ব্যবহার করব
আমরা we ভ্যালু পেতে পারি যখন piezo mic we কাছে এবং 2cm দূরে রাখা হয়
একেবারে সঠিক ফলাফল পেতে নিশ্চিত করুন যে mic এবং piezo buzzer একই অক্ষে রাখা হয়েছে
শব্দের বেগের value গণনা করতে এখানে সূত্র প্রদর্শিত পরীক্ষণ দ্বারা প্রাপ্ত শব্দের বেগ হল 350m/sec
অনুশীলনী হিসেবে শব্দের তরঙ্গদৈর্ঘ্য value গণনা করুন সূত্র: λ = v/f lambda = v upon f
এখন আমরা দেখাবো
পরীক্ষণে grace plots দেখতে
নিশ্চিত করুন যে আপনি আপনার সিস্টেমে নিম্ন সংস্থাপিত করেছেন
in পরীক্ষণে আমরা শব্দের উৎস হিসেবে দুটি piezo buzzers ব্যবহার করি
in পরীক্ষণে piezo 1 sqr1 এবং ground gnd এ জোড়া হয়েছে piezo 2 sqr2 এবং ground gnd এ জোড়া হয়েছে এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
plot window কম্পাঙ্ক 3500hz set করুন
sqr1 এবং sqr2 check বাক্সে টিপুন sqr1 এবং sqr2 এর কম্পাঙ্ক 3500hz set করা হয়েছে
একটি digitized শব্দ তরঙ্গ উৎপন্ন হয়
তরঙ্গাকৃতি পরিবর্তন করতে frequency slider সরান
experiments বোতামে টিপুন এবং interference of sound চয়ন করুন eyes: interference of sound উইন্ডো খোলে
window নীচে ns যা হল number of samples at value বদলে 1000 করুন
sqr1 এবং sqr2 check বাক্সে টিপুন start বোতামে টিপুন interference pattern দেখায়
এখন xmgrace বোতামে টিপুন grace প্যাটার্নের সাথে একটি নতুন window খোলে
এখন beats pattern দেখাবো
experiments বোতামে টিপুন এবং interference of sound চয়ন করুন eyes: interference of sound উইন্ডো খোলে
window নীচে স্থিত sqr1 এবং sqr2 check বাক্সে টিপুন
start বোতামে টিপুন beats pattern দেখায়
এখন xmgrace বোতামে টিপুন grace প্যাটার্নের সাথে একটি নতুন window খোলে
fft তে টিপুন fourier transform এর সাথে একটি নতুন window খোলে
fourier transform সম্পর্কে আরো জানতে এই ওয়েব পৃষ্ঠায় যান
এখন একটি কম কম্পাঙ্কের শব্দ তরঙ্গ দেখাতে একটি পরীক্ষণ করি এটি হল circuit diagram
experiments বোতামে টিপুন এবং interference of sound চয়ন করুন eyes: interference of sound উইন্ডো খোলে
window নীচে sqr1 at value 100 set করুন এবং box check করুন
start বোতামে টিপুন একটি অল্প এম্প্লিটিউড তরঙ্গ দেখায়
fourier transform এর একটি grace plot পেতে fft তে টিপুন
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি
এছাড়াও দেখিয়েছি
অনুশীলনী হিসেবে
এই video প্রকল্পকে সারাংশিত করে ভাল bandwidth না থাকলে video download করে দেখুন
আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ